সামনে একটি টিন -এর শেড দেয়ালে জায়গা দেখতে পাচ্ছি আর ডান পাশে একটি--

বাঁধাকপির ফলন হয়ে গেছে সুন্দর সুন্দর বাঁধাকপি দেখা যাচ্ছে সবুজ সবুজ।

এটি সন্ধ্যে নামার আগের মুহূর্ত এখানে স্ট্যান্ড লাইট -গুলি জ্বলছে।

সামনে অনেক বড়ো সিঁড়ি ওপরে ওঠার জন্যে ।

ঠাকুরের সরঞ্জাম পাওয়া যায় যেখানে চেলি ট্রে --

তারপাশে কিছু গাছ পালা রয়েছে রাস্তা রয়েছে ।

সামনে একজন লোক এক বসে আছেন এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা বসে আছেন।

সেলুনটি বেশ টাইপের সাজানো আছে ।

কড়ি দিয়ে কড়িকাঠ দিয়ে তৈরী করা অনেকগুনো দিনের একশো বছরের পুরোনো হতে পারে।

গেট করা হয়েছে আর বাইরে দুটি টোটোকে সাজানো হয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে ।

তিনি ও কিছু বলছেন কালো ড্রেস পরে চারপাশে গাছ পালা রয়েছে ।

এখন এই যে লাইন দেখতে পাচ্ছি লাইনে কোনো ট্রেন নেই ।

এটি একটি দিনের বেলার মেলার চিত্র যেখানে অনেক রকমের রাইডস দেখতে পাচ্ছি নাগরদোলনা।